সমস্ত জামা কাপড় রাখতে পারবেন। আলমারিটা কিনে কিনে নিয়ে যেতে পারেন ঘরে সাজিয়ে রাখার জন্য।

এটা একটা ঝিল মাঠের মাঝখানে তো-ও ঝিলে জল অনেক আছে ।